নির্ণয় হসপিটাল এবং হসপিটাল টি খুবই বড়ো এবং হসপিটাল এর সামনে একটি --

এখানে যে ফটো -টি দেওয়া রয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি সবুজ--

যেরম স্টাইল ইট আপ লেখা রয়েছে একটি--

এখানে যে ফটো -টি দেওয়া রয়েছে--

তারা ইয়োগা করছেন একটি হল এর ভেতর এবং হল টির ভেতরে নানারকম লাইট এবং --

এবং সাপোর্ট দুটি খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে বানানো হয়ে--